পটল বেলুন কটগুলো বেলুন ।

এই ছায়েডে রয়েছে একটা জানালা।

জানলার পাশে রয়েছে একটা লাইট ।

এগুলি হল চপগুলো কাপড় চপগুলো উপরে বেশ করে রেখে দিয়েছে।

দোকানের ভেতরে চেয়ার আছে একটা মেশিন সেলাই মেশিন একটা আছে ডিব্বা আছে লাইট আছে।

এটা হলো একটা গর কি জানি না গরের উপরে একটা সাইনবোর্ড দেখতাছি ওই সাইডে ও গর দেখতাছি এই সাইডে ও দেখতাছি আর গরের ভিতরে খালি লাইট দেহা যায় আলো করে দেখতে পারছি আর কিছু দেখতে পারছি না কার্টন দেখতে পারছি আরো।

রাস্টা রাস্টার লগে গাছ আছে কতগুলো গাছ আছে গাছ রেখে দিয়েচে রাস্টার লগে বড়ো বড়ো গাছ আছে আর সাইডে মনে হ্--

ব্যাপারটা গাছ ঐ সাইডেও চা বাগান রয়েছে ঐ সাইডে আর এই সাইডে লম্বা লম্বা করে গাছ।

কিচ্ছু দেখতে পারছি না।

কাপড় রেখে দিয়েছে ভেজ করে রেখে দিয়েছে কাপড়গুলো।

উপরের সাইড এও বেজ করে রেখে দিয়েচে নীসের সাইড -এও বেজ করে রেখে দিয়েছে কাপড়গুলো।

ছাদের মতন দেখতে পারছি ওফরে রদ বড় বড় রদ দিয়ে দিয়েচে।

সবাই মিলিয়ে একসাথে ব্যায়াম করতাসে।

ওই সাইডে রেখে দিয়েছে কাপড় নিসে বসবার জন্য নীচে রেখে দিয়েসে।

মানুষ দেখতে পারছি লগে সিনারি রয়েছে।

পাটোর সব বড় বড় পাটোর পাটোর ডিয়ে কি --